দেখতে পাচ্ছি আমরা বাড়ি রাও রং করা আছে প্লাস সাদা রং করা ও লাল বেগনী কালার । গাছগাছালি দেখতে পাচ্ছি আমরা।

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনকে ভিড়বাড়ন্ত এই মনে হচ্ছে কোনো পিকনিকে গেছে।

আমরা দেখতে পারছি খ্রিস্টান -এর উমম কিবা দেখতে পারছি খ্রিস্টান -এর মহল ।

রোড খালি আছে দেখতেপারছি আমরা বালক দেখতে পারছি পিলার দেখতে পারছি অনেক গুলো সামনে রোড আছে ।

পীরবারন্ত হচ্ছে মাছ টাকে দেখার জন্য দেখছি ছোট দাঁড়িয়ে আছে লোকভীর--

ভাইটি তার পাশ দিয়ে যাচ্ছে। বলব জ্বলছে তার পাশে রোড আছে দেখতে পারছি লোক জন আছে দাঁড়িয়ে।